এবং জানালা লাল এবং যা বাড়িটির মধ্যে একটি সাইন বোর্ড টাঙ্গানো রয়েছে । এবং নিচে দেখা যাচ্ছে একটি চালা এবং সামনে একটি ভ্যান দাঁড় করানো রয়েছে।

দেখা যাচ্ছে একটি ক্রিকেট স্টেডিয়াম । মাঝ বর্তি স্থানে একটি পিচ রয়েছে এবং মাঠটির রং পুরো সবুজ এবং বসার জন্য জায়গা রয়ে --

সাইড বোর্ড এবং বিভিন্ন বই-ই কলেজ এ পুস্তক পাওয়া যায়। এই বিভিন্ন ধরণের --

সামনে একটি লোক দেখা যাচ্ছে একটি জ্যাকেট পরে সাদা কালার এবং সামনে দেখা যাচ্ছে একটি পাখা ও একটি ক্যামেরা ওহ একটি ঘড়িও দেখা যাচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন ওষুধ পত্র।

সামনে রয়েছে একটি গাছ এবং আকাশের রং নীলচে এবং সেই মন্টির রং হলো হলদে কালার এর এবং সেখানে অনেক জালালা রয়েছে এবং সামনে ঘাস ঘাস--

এই একটু দূরে দেখা যাচ্ছে একটি সাঁকো সাঁকোর মধ্যে কটা ছেলে-এ কেও দেখা যাচ্ছে

দেখা যাচ্ছে একটি ছাগলের বাচ্চা কালো ও সাদা রঙের হয়ে রয়েছে |

সামনে দেখা যাচ্ছে একটি কুঁড়ে ঘর এবং সামনে পিছনে একটি হলদে রঙের আলো জ্বলছে এবং রাস্তাটি কালো রঙের দেখাচ--

এ এখানে একটি রাস্তা দেখতে পারছি সে রাস্তার রংটা ধূ ধূসর কালার এবং--

একটি ছেলে কালো পাঞ্জাবি পরে এবং হলদে ওড়না পরে দাঁড়িয়ে রয়েছে।